একটি কাঁচের দরজা লক্ষ করা যাচ্ছে।

এখানে ইংলিশে কিছু লেখা আছে।

অনেকগুলি ছোটো বড়ো় গাছ রয়েছে।

এখানে বড়ো একটি ঘর দেখতে পাচ্ছি।

সিলিংয়ের উপরে কয়েকটা ঝুলন্ত ফ্যান রয়েছে।

এখানে একটি বড় নদী রয়েছে।

একটি বড়ো রাস্তা দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট বড় গাস দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় বিল্ডিং বাড়ি দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট ছোট ফুলের গাছ রয়েছে।

কয়েকটা কালো রংগের লাইনের তার দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় নদী রয়েছে।

কিছু কাঠ নীচে রাখা আছে।

অনেকগুলি জিনিসপত্র সাজানো রয়েছে।

উপরে সিলিংয়ে কিছু জ্বলন্ত লাইট দেখা যাচ্ছে।

কিছু ছোট বড় গাছ আছে।

এখানে একটি বড় মাঠ দেখতে পাচ্ছি।

কিছু টেবিল ও কিছু চেয়ার রয়েছে।

দুইটা জালানাও লক্ষ করা যাচ্ছে।

কিছু ছোট ছোট সবুজ রঙের ঘাস দেখা যাচ্ছে।

এখানে কয়েকটা দোকান রয়েছে।

কিছু ছোট বড় গাস দেখা যাচ্ছে।

ছোট বড় অনেকগুলি গাস রয়েসে।

এইখানে একটি বড়ো মাঠ দেখতে পাচ্ছি।

কিছু পাহাড়কে লক্ষ্য করে যাচ্ছে।

কিছু মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি বড়ো ঘর দেখতে পাচ্ছি।

কয়েকটা গাড়িকে দাঁড়ানো থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি বড় দোকান দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় নৌকা রয়েছে।

ছোট ছোট সবুজ রঙের অনেকগুলি ঘাস আছে।

একটি বড়ো লোহার দরজা রয়েছে।

অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে।

উপরে কয়েকটা বক্স লক্ষ করা যাচ্ছে।

প্লেটে কিছুস খাবার সাজানো আছে।

একটি সাদা রঙ্গের টেবিল ফ্যান দেখা যাচ্ছে।

এখানে একটি কাঠের চেয়ারও আছে।

অনেকগুলি ছোট বড়ো গাছ দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় নদী দেখতে পাচ্ছি।

অনেকগুলি ছোট বড় গাস দেখা যাচ্ছে।